এখানে একটি ল্যাবরোডারি দেখিতে পাইতেসি।

এহানে বেশ কয়েকজন মহিলা দেখিতে পাইতেসি।

এখানে একটি রেস্টুরেন্ট দেখিতে পাইতেসি রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে।

রেস্টুরেন্টটিতে কয়েকটি টেবিল দেখিতে পাইতেসি।

রুম -টিতে কয়েকটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

এখানে একটি ডাইনিং টেবিল দেখিতে পাইতেসি।

টেবিলের উপরে অনেকগুলো ঔষধপত্র রাখা আছে।

এখানে সাদা রঙ্গেরও স্ল্যাব দেখা যাচ্ছে।

ব্যানারটিতে নেশা মুক্ত ভারত ক্যাম্পেইনিং লেখা আসে।

বিল্ডিংয়ের পাশে অনেক গাছপালা দেখিতে পাইতেছি।

এখানে একটি কোলা মাঠ দেকা যাচ্ছে।

মাঠটির মিডিলে একটি লা ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে।

বাগানটিতে একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আসে।

ওপর অনেকগুলো ইলেকট্রনিক্সের বস্তু রাখা আছে।

এখানে কয়েকজন লুক দেখা যাচ্ছে।

শোকেসের ভিতরে অনেকগুলি চশমা রাখা আসে।

এহানে একটি বিল্ডিং দেখিতে পাইতেসি।

বিল্ডিংয়ের সামোনে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে।

পোস্টারটিতে সোয়াতি মেডিকেল লেখা আসে ।

ভাল্বের উপর অনেকগুলো কারেন্টের উ জিনিস রাকা আসে দুকানটিতে একটি সি_সি ক্যামেরা লাগানো আসে।

রাস্তাটিতে একটি বাস দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি কোলা মাঠ দেখা যাচ্চে।

টেবিলে র উপর হাই প্রেসার পাম্প রাখা আসে।

দোকানটিতে একটি কম্পিউটার রাখা আসে।

থালাটির মইধ্যে অনেকগুলো জিলাপি রাখা আসে।

জিলাপির রঙটি হলুদ দেখা যাইতাসে।